দোকানে আটা আসে তেল আসে দুধ আসে।

ফরচুন তেল আসে হরলিক্স আসে ।

এটা একটা ইস্কুল ইস্কুলের নাম রয়াল হাই স্কুল হ্যাঁ সামনে চাঁচড়ি বেড়া।

গ্লাসের জানলা আসে পাতাবাহারের গাছ আসে।

একটা হলুদ গেঞ্জি টুপি পরা সামনে টি_ভি আসে।

এ সামনে ছোট ছোট ঘাস বালিমাটি দেখা যায়।

সামনে চেয়ার আসে দুইটা চেয়ার টেবিল আসে।

মুখ ঢাকা মানুষের মুখ ঢাকা।

সাইডে লাল কালার বোর্ড আসে সাদা কালার লেখা আসে।

পিছনে ওয়া সাদা লাল কারা কালার ওয়াল আসে বোর্ড লাগানি উপরে ফ্যান ।